এই ছবিটিতে দেখা যাচ্ছে যে একটি ফার্নিচারের দুকান রয়েছে।

সোফাগুলির উপর অনেকগুলা বালিশ রয়েছে।

চারিদিকে অনেক বড়ো বড়ো গাছপালাও রয়েসে।

এই সবিটির মদ্যে দেখতে পাচ্ছি যে একটি জিম সেন্টার রয়েসে।

সামোনের গ্লাসে অনেক কিছু দেখা যাচ্ছে।

সামোনে অনেকগুলা বিদ্যুতের খুঁটি রয়েসে সেগুলির মইদ্যে দিয়ে বিদ্যুতের তার প্রবাহিত হচ্চে।

এটির মইদ্যে দিয়ে অনেকগুলা বিদ্যুতের তার প্রবাহিত হচ্চে।

সাইডের দিকে অনেকগুলা বাসকোও রয়েসে ।

মূর্তির হাতে রয়েসে একটি বাঁশি।

রাস্তাটি ব্লকের সামোনে দেখা যাচ্ছে যে ছুটো দুটি গেট রয়েছে।

বাসের মধ্যে একজন যাত্রী উঠতেসেন একজন পুলিশও দাঁড়িয়ে রয়েসেন।

সাইডের দিকে অনেকগুলো মানুষ যাতায়াত করতেসেন ।

এই সোবিটির মইদ্যে দেখা যাচ্চে যে সামোনে বড়ো একটি বিল রয়েসে ।

বিলের মধ্যে অনেকগুলা জল রয়েসে।

শোকেস গুলার ভিতরে অনেকগুলা বই রয়েছে রুম টির মধ্যে অনেকগুলা লাইট জ্বলছে।

এই সবিটির মইধ্যে দেখা যাচ্ছে যে একটি টেবিলের উপর--

সাইডে একটি বালটিও রয়েছে একটি বিদ্যুতের তারও দেখা যাচ্চে ।

রাস্তার সামোনে একটি গেট রয়েছে যেটি লোহার তৈরি।

মানে ওপরের দিকে অনেকগুলা বিদ্যুতের তার প্রবাহিত হচ্ছে।

গাড়িটির রং হলো সাদা রঙ্গের গাড়িটির ব্র্যান্ড হলো অডি ব্র্যান্ডের।

এই সোবিটির মইধ্যে দেখা যাচ্ছে যে ছোট ছোট দুটি রুম রয়েসে।

এটির মইদ্যে লেখা রয়েসে রাষ্ট্র ভারতী পাবলিক ইস্কুল ।

পিছনের দিকে অনেকগুলা কালো রঙ্গের কাপড় লাগানো রয়েসে।

এই সোবিটির মইদ্যে দেখা যাচ্ছে যে সামনে একটি রাস্তা রয়েসে।

সাইড -এ দিয়ে গার্ড ওয়াল করা রয়েছে গার্ড ওয়াল -এর উপরে একটি বড়ো পোস্টার লাগানো রয়েসে।

মইদ্যখানে একটি পোস্টার লাগানো রয়েসে।

সাইডের দিকে অনেকগুলা মহিলা একসাথে গোল হয়ে নৃত্য করতেসে।

একটা স্টার ও আর রাখা হয়ছে।

টেজের মধ্যে অনেকজন মানুষ রয়েসেন মাথায় টুপি পরে।

একজন বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েসেন।

টেবিলটির মধ্যে রাখা রয়েসে অনেকগুলা জলের বোতল।

সিঁড়িগুলার রঙ কালো রঙ্গের ।

সে বড় একটি পোস্টার লাগানো রয়েসে।

আরও অনেকগুলা বই খাতাও রয়েসে রুমটির উপরের দিক থেকে লাইট জ্বলছে।

এই সবিটির মইধ্যে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি একটি পাথরের উপর বসে রয়েসেন সামোনের দিকে চাচ্ছেন।

চারিদিকে অনেক গাসপালাও দেখা যাচ্ছে।